একটি পুল অনেক গোটা বাঁশ আছে আর কয়েকটি টিন আছে ।

কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে রান করছেএকটি মাঠ আছেএকজন টুপি পরে দাঁড়িয়ে আছে ।

এখানে একটি মাইক্রোফোন আছে এবং একটি লোক আছে একটি মহিলা আছে।

একটি ব্যানার আছে একটি পোল আছে একটি বেলুনের গেট আছে।

একটি লোক দাঁড়িয়ে আছে। লাইট আছে বাস আছে বাস -এর কাঁচ আছে ।

কয়েকটি বাচ্চা আছে। দুটি জানলা আছে। দুটি পর্দা আছে। দুটি টিউব লাইট আছে। দুটো ফ্যান আছে।

এখানে একটি পিলার আছে। পিলার -এ গার্ড ওয়াল আছে একটি পাহাড় আছে ।

কয়েকটা লাইট আছে কয়েকটা হুম উম লাইটিং আছে কয়েকটা বোকে আছে।

একটা সান্তাক্লস আছেএকটা সান্টাক্লস -এর বাচ্চা আছে একটা পরী আছে একটা ডি.জে লাইট আছে।

একটি চশমা আছেএকটি গ্রীন লাইট আছেএকটি টেম্পো আছে একটি জুতো আছেএকটি স্কার্ফ আছে একটি ব্রীজ -এর --

একটি জে.সি.পি আছে একটি টাওয়ার আছেএকটি বিল্ডিং আছে ।

একটি মাল আছে একটা তিরপল আছে একটি সিমেন্টের বস্তা পরে আছে।

একটি ক্যালেন্ডার আছে। একটি চেয়ার আছে। দুটি মানুষ আছে। একটি ডাস্টবিন আছে।